অ্যা মাঠ মাঠে অনেক মেয়েরা যোগা ব্যায়াম করছে হু গেরুয়া রংয়ের উম ফিতে আছে আর ওইদিকে পেছনে গাছপালা সবুজ রঙের আর নেট র নেট দিয়ে ঘেরা আছে শুধু যোগা ব্যায়াম হয়না ফুটবল খেলাও হয় আর ঘাস গুল--

এটা একটা মাঠ মানে জমি তলা রোয়া হচ্ছে। তলা রোয়া হচ্ছে না তলাটা ভাঙ্গা হলে তবে রোয়া হবে ।উপরে একটা অটোন রয়েচে একটা লোক রয়েচে। লোকটা উম কেমনভাবে কালো প্যান্ট পরে আচে। হু ডোরা ডোরা সাদাতে লালেতে ডোরা ডোরা জামা।

এটা একটা বাইক শোরুম । সামনে কত হাজার হাজার বাইক দাঁড়িয়ে আছে লাইন ধরে এদিকে ওদিকে ।বাইক শোরুম -এর ওপরে উম ছাদ আছে কিন্তু ছাদটা চারদিকে ঘেরা নয়। চিকচিকি এখনো জুলছে। সামনে একটা পতাকা আছে ব্লু কালার -এর। এইদিকে একটা কিছু দোকান আছে কন্টেনার ।

রাস্তার দুপাশে ফুলবাগান জবা ফুল তো এক নাম্বার দেখাই যাচ্ছে এর সাইড -এ কলা গাছ আছে নারকোল গাছ মসজিদটা খুব সুন্দর। রাস্তার সামনে একটা লোক রয়েচে। সামনে একটা--